ক্টার্টল এ কমন এরর্স এর এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব সিনট্যাক্স এরর্স রানটাইম এরর্স এবং লজিক্যাল এরর্স
এই টিউটোরিয়ালটি রেকর্ডের জন্য আমি উবুন্টু লিনাক্স ওএস সংস্করণ 1204 ক্টার্টল সংস্করণ 081 বিটা ব্যবহার করছি
আমরা ধরে নেই যে আপনার ক্টার্টল সম্পর্কে মৌলিক জ্ঞান রয়েছে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
প্রথমে সংজ্ঞায়িত করি যে এরর কি
এরর প্রোগ্রামে একটি ভুল যা ইনকরেক্ট বা আনএক্সপেক্টেড ফলাফল দেয়
প্রথমে আমি এররের প্রকার সম্পর্কে ব্যাখ্যা করব
সিনট্যাক্স এরর প্রোগ্রামিং ভাষার ব্যাকরণগত নিয়মের উল্লঙ্ঘন
কম্পাইলেশন ব্যর্থ হয় যখন প্রোগ্রামে সিনট্যাক্স এরর্স থাকে
সিনট্যাক্স এরর্স খোঁজা এবং ঠিক করা সহজ
উদাহরণস্বরূপ আনম্যাচড প্যারেনথিসেস স্কোয়ারে এবং কার্লি ব্রেসেস
ভেরিয়েবল এর ব্যবহার যা ঘোষিত করা হয়নি
স্ট্রিংস এ অনুপস্থিত কোয়োটস
একটি নতুন ক্টার্টল অ্যাপ্লিকেশন খুলুন
দাশ হোম এ টিপুন
সার্চ বারে ক্টার্টল লিখুন
ক্টার্টল আইকনে টিপুন
এখন সিনট্যাক্স এরর্স এর কয়েকটি ধরণের সাথে টিউটোরিয়াল শুরু করি
আমার কাছে ইতিমধ্যে টেক্সট এডিটর এ একটি প্রোগ্রাম রয়েছে
প্রোগ্রামে এরর ব্যাখ্যা করতে আমি কোডের অংশ কমেন্ট করব
এখানে আমি এই লাইন কমেন্ট করব
aask উইথিন ডাবল কোয়োটস enter আনি নাম্বার এন্ড ক্লিক ওক আমি লাইন কমেন্ট করতে hash চিহ্ন ব্যবহার করব
আমি টেক্সট এডিটর থেকে প্রোগ্রাম কপি করব এবং ক্টার্টল এডিটরে পেস্ট করব
এখানে টিউটোরিয়াল থামান এবং ক্টার্টল এডিটর এ প্রোগ্রাম লিখুন
প্রোগ্রাম লেখার পর টিউটোরিয়াল পুনঃ আরম্ভ করুন
এখন প্রোগ্রাম রান করতে রান বোতামে টিপুন
কম্পাইলের নিম্নলিখিত এরর দেখায় ভেরিয়েবল a ওয়াস ইউজড উইথআউট ফার্স্ট বেইং অ্যাসাইনড টো a ভ্যালিউ
এখানে লাইন সংখ্যা 4 এ এরর রয়েছে
এটি সিনট্যাক্স এরর
এটি ঘটেছে কারণ ভ্যারিয়েবল a ঘোষিত করা হয়নি
এখন লাইন সংখ্যা 2 এ গিয়ে কমেন্ট মুছে দেবো
আমি টেক্সট এডিটর থেকে প্রোগ্রাম কপি করব এবং ক্টার্টল এডিটরে পেস্ট করব
এখন প্রোগ্রাম রান করতে রান বোতামে টিপুন
a এর জন্য 6 লিখে ওক টিপুন
প্রোগ্রাম এরর ছাড়া রান হয়
আমি ক্টার্টল এডিটর থেকে বর্তমান প্রোগ্রাম মুছে ফেলবো
ক্লিয়ার কমান্ড লিখুন এবং ক্যানভাস পরিষ্কার করতে রান করুন
এখন অন্য এরর দেখি
এখানে ইতিমধ্যে টেক্সট এডিটর এ একটি প্রোগ্রাম রয়েছে
এখানে ক্টার্টল এ পি এর মান পূর্বনির্ধারিত
প্রোগ্রামে চিহ্ন মুছে দিন
আমি টেক্সট এডিটর থেকে প্রোগ্রাম কপি করব এবং ক্টার্টল এডিটরে পেস্ট করব
এখানে টিউটোরিয়াল থামান এবং ক্টার্টল এডিটর এ প্রোগ্রাম লিখুন
প্রোগ্রাম লেখার পর টিউটোরিয়াল পুনঃ আরম্ভ করুন
এখন প্রোগ্রাম রান করতে রান বোতামে টিপুন
কম্পাইলের নিম্নলিখিত এরর দেখায় যৌ ক্যানট পুট হেরে এই এরর লাইন সংখ্যা 2 এ রয়েছে
এটি সিনট্যাক্স এরর এটি ঘটেছে কারণ এখানে ভ্যারিয়েবলের কন্টেনার নেই
প্রোগ্রামে ফিরে যান চিহ্ন বদলান
আমি টেক্সট এডিটর থেকে প্রোগ্রাম কপি করব এবং ক্টার্টল এডিটরে পেস্ট করব
এখন প্রোগ্রাম রান করতে রান বোতামে টিপুন
কোণের মানের জন্য 45 লিখে ওক টিপুন
প্রোগ্রাম এরর ছাড়া রান হয়
স্ট্রিং এর একটি কোয়োটস মুছে ফেলি
আমি টেক্সট এডিটর থেকে প্রোগ্রাম কপি করব এবং ক্টার্টল এডিটরে পেস্ট করব
এখন প্রোগ্রাম রান করতে রান বোতামে টিপুন
কম্পাইলের নিম্নলিখিত এরর দেখায় টেক্সট স্ট্রিং ওয়াস নট প্রপারলি ক্লোজড এক্সপেক্টেড a ডাবল কোয়োট টো ক্লোজ থে স্ট্রিং
এখানে এরর লাইন সংখ্যা 2 এ রয়েছে
আমি লাইন সংখ্যা 2 এ ফিরে গিয়ে কোয়োটস প্রতিস্থাপন করব
আমি টেক্সট এডিটর থেকে প্রোগ্রাম কপি করব এবং ক্টার্টল এডিটরে পেস্ট করব
এখন প্রোগ্রাম রান করতে রান বোতামে টিপুন
কোণের মানের জন্য 45 লিখে ওক টিপুন
প্রোগ্রাম এরর ছাড়া রান হয়
এই উপায়ে আপনি যেখানে এরর ঘটেছে সেই লাইন খুঁজে তা সংশোধন করতে পারেন
এখন রানটাইম এরর্স সম্পর্কে শিখি
run টাইম এরর প্রোগ্রাম নিষ্পাদনের দরুণ ঘটে
এটি প্রোগ্রাম ক্রেশ করতে পারে যখন এটি রান করেন
রানটাইম এরর্স সাধারণত ব্যবহারকারীর দ্বারা ভুল ইনপুটের কারণে ঘটে
কম্পাইলের এই এরর খুঁজতে পারে না
উদাহরণস্বরূপ একটি ভ্যারিয়েবল দ্বারা বিভক্ত করার চেষ্টা যেখানে মান নেই
টার্মিনেটিং কন্ডিশন বা ইনক্রিমেন্ট ভ্যালিউ ছাড়া লুপ রান করা
আমি ক্টার্টল এডিটর থেকে বর্তমান প্রোগ্রাম মুছে ফেলবো
ক্লিয়ার কমান্ড লিখুন এবং ক্যানভাস পরিষ্কার করতে রান করুন
এখানে ইতিমধ্যে টেক্সট এডিটর এ একটি প্রোগ্রাম রয়েছে
এই প্রোগ্রামটি দুটি সংখ্যা বিভক্ত করে
a ভাজ্য এবং r হল ভাজক
আমি টেক্সট এডিটর থেকে প্রোগ্রাম কপি করব এবং ক্টার্টল এডিটরে পেস্ট করব
এখানে টিউটোরিয়াল থামান এবং ক্টার্টল এডিটর এ প্রোগ্রাম লিখুন
প্রোগ্রাম লেখার পর টিউটোরিয়াল পুনঃ আরম্ভ করুন
এখন প্রোগ্রাম রান করতে রান বোতামে টিপুন
a এর জন্য 5 লিখুন এবং ওক টিপুন
r এর জন্য 0 লিখুন এবং ওক টিপুন
এখানে রানটাইম এরর পাই যৌ ট্রাইড টো ডিভাইড বাই জেরো এই এরর লাইন সংখ্যা 4 এ রয়েছে
এই এররের কারণ হল আমরা শূন্য দ্বারা সংখ্যা বিভক্ত করতে পারি না
আবার রান করি
a এর জন্য 5 লিখে ওক টিপুন
r এর জন্য 2 লিখুন এবং ওক টিপুন
প্রোগ্রাম এরর ছাড়া রান হয়
আমি ক্টার্টল এডিটর থেকে বর্তমান প্রোগ্রাম মুছে ফেলবো
ক্লিয়ার কমান্ড লিখুন এবং ক্যানভাস পরিষ্কার করতে রান করুন
এখন লজিক্যাল এরর্স সম্পর্কে শিখব
লজিক্যাল এরর প্রোগ্রামের সোর্স কোডে একটি ভুল যার ফলাফল ইনকরেক্ট বা আনএক্সপেক্টেড আচরণ
উদাহরণস্বরূপ ভুল ভ্যারিয়েবলে মান নির্দিষ্ট করা
দুটি সংখ্যা যোগের বদলে গুন করা
ইতিমধ্যে টেক্সট এডিটর এ প্রোগ্রাম রয়েছে
আমি টেক্সট এডিটর থেকে প্রোগ্রাম কপি করব এবং ক্টার্টল এডিটরে পেস্ট করব
এখানে টিউটোরিয়াল থামান এবং ক্টার্টল এডিটর এ প্রোগ্রাম লিখুন
প্রোগ্রাম লেখার পর টিউটোরিয়াল পুনঃ আরম্ভ করুন
এখন প্রোগ্রাম রান করতে রান বোতামে টিপুন
একটি ডায়লগ বাক্স পপ আপ হয় ওক টিপুন
লুপ ইনফিনিতে লুপ এ যায়
আমরা দেখি যে ভাইল লুপ 31 থেকে সংখ্যা প্রিন্ট করে এবং এখনও প্রিন্ট করছে
এটি লজিক্যাল এরর
ভাইল কন্ডিশনে এক্স 20 এর অধিক
কিন্তু ভেরিয়েবল x সর্বদা 20 এর অধিক হয়
লুপ কখনও টর্মিনেট হয় না
আমি প্রক্রিয়াটি এবর্ট করতে অ্যাবর্ট বোতামে টিপব
xx1 কে xx 1 এ বদলান
আমি টেক্সট এডিটর থেকে প্রোগ্রাম কপি করব এবং ক্টার্টল এডিটরে পেস্ট করব
এখন প্রোগ্রাম রান করতে রান বোতামে টিপুন
একটি ডায়লগ বাক্স পপ আপ হয় ওক টিপুন
লুপ 29 থেকে 20 পর্যন্ত মান প্রিন্টের পর টর্মিনেট হয়
এর সাথেই আমরা এই টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
সংক্ষেপে এই টিউটোরিয়ালে আমরা শিখেছি এরর এবং এররের ধরন যেমন ভেরিয়েবল এর ব্যবহার যা ঘোষিত করা হয়নি
স্ট্রিংস এ অনুপস্থিত কোয়োটস
রানটাইম এরর্স এবং লজিক্যাল এরর্স নির্দেশিত কাজ হিসাবে আমি চাই যে আপনি প্রদত্ত প্রোগ্রামে এরর খুঁজুন
এই লিঙ্কে উপলব্ধ ভিডিও টি দেখুন httpspoken tutorialorgWhat আইএস a স্পোকেন টিউটোরিয়াল এটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কথ্য টিউটোরিয়াল গুলি ব্যবহার করে কর্মশালার আয়োজন করে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
এই টিউটোরিয়ালে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ